এই সবিটিতে দেখতে পাচ্ছি একটি বড় দোকান।

দোকানটিতে শ্যাম্পু সাবান ফেসওয়াশ সহ আরও বিভিন্ন ধরনের জিনিস রয়েছে।

ছবিটিতে একটি বাগান দেখতে পাচ্ছি।

কিছু কিছু গাছ নীচে বসানো রয়েছে।

ওপরে বাঁশের জাল লাগানো হয়েছে।

উপরে আকাশে খুব মেঘ করেছে।

এই ছবিটিতে একটি লোক পিছন ঘুরে বসে আসে ।

পাশে আরও অনেক ধরনের লোক রয়েছে।

ঘরটির ওপরে ব দেওয়াল ঘড়ি রয়েছে ঘরটি সাজানো রয়েছে।

অনেকগুলো লোক দাঁড়িয়ে রয়েছে ঘরটির ওপরে লাইট লাগানো আছে।

দেয়ালে অনেক ধরনের লেখা রয়েসে।

দোকানটির সামোনে কয়েকটা বোতল রয়েছে।

বাইরে দুটি কুত্তা শুয়ে রয়েছে।

মাটিতে খেলা করার বাচ্চাদের সিঁড়ি রয়েছে।

ঘরের ভেতরে অনেক লাইট লাগানো রয়েছে।

গ্যাস সিলিন্ডারের পাশে দুটো চেয়ার রয়েছে।

লোকটির গায়ে লাল কালারের গেঞ্জি পড়ে রয়েছে।

দোকানের ভিতরে একটি লোক দাঁড়িয়ে আছে।

দোকানের উপরে অনেকগুলো জামাকাপড় শুকানো রয়েছে।

সামোনে অনেক মানুষ বসে আসে।

ঘরটিতে অনেকগুলো বাচ্চা বসেই আছে।

এই ছবিটিতে অনেকগুলি মেয়ে দাঁড়িয়ে রয়েসে।

শোরুমটির ভিতরে দুইটি লোক দাঁড়িয়ে রয়েছে।

ঘরটির পাশে অনেকগুলো দরজা রয়েছে।

এই ছবিটিতে একটি বড়ো ঘর রয়েছে।

পাশে উমম বড় সুরঙ্গ রয়েছে।

বাচ্চাগুলো অনেক ধরনের পোষাক পরে রয়েসে মাথায় টুপি দিয়ে আসে।

দোকানটির সামোনে ল্যাখা রয়েছে ওপরে কফি হাউস ।